এ-এই ছবিটি দেখে বোঝাই যাচ্ছে এটি হলো পরিবহন ব্যস্ততার ছবি। এবং ছবিটিতে দেখে বোঝাই যাচ্ছে --

আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুল -এর সামনে এরকম একটি মাঠ ছিল এবং আমি এবং আমার বন্ধুরা মিলে বাড়ি না গিয়ে স্কুল থেকে বেরিয়ে সেই মাঠেই খেলাধুলা করা হতো।

এই ছবিটি দেখে বোঝাই যাচ্ছে এটি খিদিরপুর স্টেশনের ছবি। আমার বাবা যখন খিদিরপুরে কাজ করতো তখন ট্রেনে করে এই খিদিরপুর স্টেশনেই যেত ।

আমাদের কলকাতাতেও এরকম ফাইভ স্টার রেস্টুরেন্ট আছে সেখানে আমরা সব বন্ধুরা মিলে ওরকম একটি ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে যাই।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি দুধের দোকানের ছবি আমাদের বাড়ির অপজিটে এরকম একটি দোকান দুধের দোকান হয়েছে এবং সেখানে কলেটিও অনেক খুব ভালো দা প্রাইস -ও অনেক কম ।

আমার বোন যখন ছোট ছিল তখন আমার বোনের বার্থডে ঠিক এরকমই করে এ ঠিক এরকমই বড় করে সেলিব্রেশন করা হয়েছিল এবং সেখানে আমরা সবাই মিলে খুব মজা করা হয়েছিল।